এছাড়াও রয়েছে কালো কালো কিছু দাগ এবং ছেয়া পড়েছে তার উপর গাছের।

রয়েছে অনেকগুলো লাইট এবং একটি টিনের।

আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু মানুষ রয়েছে যারা ফুল তুলছে।

এখানে রয়েছে একটি চিড়িয়াখানা চিড়িয়াখানায় অনেক পশু দেখা যা --

রয়েছে কিছু গাছ রয়েছে একটি বর্ডার রয়েছে তাতে সিঁড়ি সিঁড়ি দিয়ে বর্ডারটি মোড়ানো।

সাদা রয়েছে এবং কিছু লাইট লাগানো রয়েছে।

আমরা দেখতে পারছি এখানে সাদ ঢালাইয়ের কাজ হচ--

দেখতে পাচ্ছি একটি বড় শপিং মল ।

একটি ইংলিশ দিয়ে লেখা একটি বাংলা দিয়ে লেখা।

কিছু বাইক রয়েছে একটি সাইকেল রয়েছে।

অয়েক কিছু যন্ত যেগুলো হলিদ ও কালো।

সাদা রংয়ের একটি মেঝে এবং সাইডটি পুরো ফাঁকা।

আমরা এখানে একটি রুম দেখতে পারছি সেখানে তিনজন লোক কাজ করতেছে।

চেয়ার রয়েছে একটি লাল কালারের টেবিল রয়েছে একটি গাছুয়া কালারের।

এছাড়া রয়েছে একটি গুয়া বাগান এবং অনেকে ঘাস সবুজ ঘাস।

সাইটে সবুজ রং করা নীচে গেরুয়া রং করা।

ঘরটায় আলো আসার জন্য ফাঁকা জায়গা রোয়--

দোকানের সামনে একটি বাইক রাখা রয়েছে বাইকটি কালো কালারের ।

সামনে গাছ রয়েছে একটি টোটো রয়েছে।

এখানে একটি ছাগল দেখা যাচ্ছে ছাগলটি অনেক বড়।

আমরা একটি বাগান দেখতে পারছি বাগানটিতে বেড়া দিয়ে ঘেরা রয়ে--।

আমরা দেখতে পারছি এখানে কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে।

চাল ডাল থেকে শুরু করে সমস্ত ধরনের জিনিসই রেখে যাচ--

পত্যেকটি জিনিসের রেট পত্যেকটি জিনিসের উপর সাইনবোর্ডে ল্যাখা রয়েছে।

বেশ সুন্দর সাজানো এছি লাগানো সেলুন সামনে রয়েছে কিছু চেয়ার চেয়ারের কালার হচ্ছে নাল ।

মানুষটি একটি গেঞ্জি পরে রয়েছে।

আমরা এখানে একটি মুদিখানার দোকান দেখতে পাচ্ছি।

সামনে রয়েছে গোগোল পে ফোন পে ।